তাহারা এই মর্মে এক আইন pass করিলেন যে কর্তৃপক্ষ ইচ্ছা করিলে যে কোন ব্যক্তিকে নির্বাসিত করিতে পারিবেন এই আইন অনুসারে

নিরুউপদ্রব প্রতিনিধিকে গ্রেপ্তার করিয়া ভারতবর্ষে চালান দিলেন ভারতে আসিয়াই ভারতীয় গন স্বদেশবাসীর সাগ্রহ উৎসাহ ও স্বেচ্ছা দত্ত আর্থানুকুলে আবার দ্বিগুণ সাহসের দক্ষিণ আফ্রিকা রহনা হইলেন ট্রান্সবল কর্তৃপক্ষ জেদ বাড়িয়া গেল তাহারা স্থির করিলেন যে প্রত্যাবর্তন কারীগণকে আর জাহাজ হইতে কিছুতেই নামিতে দেওয়া হইবে না, নির্বাসিত গত নিরুৎসাহ হইলেন না তাহাদের মধ্যে নারায়ণ স্বামী নামে জনৈক অসম সাহসিক যুবক তীরে উঠিতে সচেষ্ট হইলে সরকারি

ডেলাগোয়া উপসাগরে সলিল সমাধি লাভ করিল এই নির্ভীক যুবকের শোচনীয় মৃত্যুর ফলে ভারতীয় সমাজে দারুন প্রতি হিংসা নল প্রযোজিত হইয়া উঠল, চারিদিকে হুলুস তুলস পড়িয়া গেল ভারত government এ দেশবাসীর হৃদয়ে গভীর চাঞ্চল্য অনুভব করিয়া বিলাতের কর্তৃপক্ষকে ট্রান্সবাল ব্যাপারে হস্তক্ষেপ কড়িবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাইলেন বিলাত government এর অনুরোধে ট্রান্সবালে ভারতীয় গণের নির্বাসন ব্যবস্থা রহিত হইল উনিশশ নয় খ্রিস্টাব্দে ক্রেপ্ট colony র নিটল ট্রান্স বালো অনেক রাজ্য সম্মিলিত হইয়া union of সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার সম্মেলনে নতুন নাম গ্রহণ করিয়াছিল, যৌথ government র বিচার বিভাগীয় কেন্দ্র প্রেটোরিয়ার প্রতিষ্ঠিত হইয়াছিল, ভারত government এর অনুরোধে বিলাতের কর্তৃপক্ষ উনিশশ দশ খ্রিস্টাব্দে সাত ই অক্টোবর দক্ষিণ আফ্রিকার union government এর নিকট প্রস্তাব করেন যে ততরত্ত ভারতীয় গনের আপত্তিকর মূল আইনটা বর্জন করিয়া উহার পরিবর্তে এমন বিধান প্রবর্তন করা হোক

প্রতিবছর অল্প সংখ্যক শিক্ষিত ভারতবাসী যেন তথা চাইতে পারেন, বিলাত government ইহাও বলিয়া গিয়েছিলেন যে সমুদ্র উপকূলবর্তী স্থান সমূহের উপনিবেশ কারিগণ যে সকল সুবিধা এ যাবৎ ভোগ করিয়া আসিতেছেন তাহা যেন অখুন্ন থাকে, বিলাত government এর চাপে union government মূল আইন বর্জন করিতে স্বীকৃত হইলেন বটে কিন্তু তদ পরিবর্তে নতুন আইনের খরচা যাহা উনিশশ এগারো খ্রিস্টাব্দে গড়িয়া তুলিলেন তাহাতে জাতি বৈষম্য নিরাকীত্ব হইল না অধিকান্ত সমুদ্র উপকূল বাসি ভারতীয় গণের অনেক গুলি সুবিধা জনক অধিকার কারিয়া লইলো বা প্রয়াস করিল কৃত হইল ভারতীয় গন উল্লেখিত bill এ কোনমতেই সম্মতি দিতে পারিলেন না কাজেই bill টি বাতিল হইয়া গেল এই সময় union government এর সহিত ভারতীয় নেতৃত্ব গনের মিটমাটের কথাবার্তা চলিতে ছিল, government জানাইলেন যে উনিশশ বারো খ্রিস্টাব্দে নতুন bill পেশ না হওয়া পর্যন্ত নিরুউপদ্রব প্রতিরোধ যেন বন্ধ রাখা হয় ভারতীয় গণ ওই প্রস্তাবে সম্মত হইলেন কিন্তু উনিশশ বারো খ্রিস্টাব্দে government যে bill পেশ করে করলেন তাহাও ভারতীয় গনের বিশেষ অনুকূল নহে আবার সংঘর্ষ বাধিকার উপক্রম হইল শেষে ভারতীয়গণ আর এক বছরকাল মিটমাটের আশায় অপেক্ষা করিতে স্বীকৃত হইলেন উনিশশ বারো খ্রিস্টাব্দে বাইশ শে অক্টোবর মতামতিক গোখেলে কেপটাউনে পৌঁছালেন দক্ষিণ আফ্রিকার অবস্থা স্বচক্ষে পরিদর্শন করায় তাহার উদ্দেশ্যে তিনি

প্রধান প্রধান শহরে ভারতীয় গণের ও স্থানীয় কর্তৃপক্ষের মতামত জানিতে লাগিলেন, উভয়পক্ষই তাহাকে প্রভূত সম্মান সহকারে সম্বর্ধনা করিতে পশ্চাৎপর হইলেন না, মিতালের সম্ভ্রান্ত শ্বেতাঙ্গগণ তাহার মর্যাদা রক্ষার নিমিত্ত ডার্ভবনে বিরাট ভোজের আয়োজন করিয়া তাহাকে অভ্যর্থনা করিলেন অভিনন্দন বক্তিতায় ভারতীয় গণের প্রতি শ্বেতাঙ্গ সম্প্রদায় প্রীতি সিন্ধু উৎলিয়া উঠিল, তাহারা মুঞ্জকর বর্জনের পক্ষে প্রচুর আশ্বাস দিলেন, পরের তত্ত্বত্র chamber of commerce এর বৈঠকেও ঐরূপ সহানুভূতির সুবাতাস বইতে দেখিয়া শ্রীযুক্ত গোখলে

প্রিটোরিয়াল union government এর মন্ত্রী সম্প্রদায়ের সহিত সাক্ষাৎ করিয়া মিটমাটের প্রতিশ্রুতি পাইলেন এমনকি মিটলের মুন্ড কর রদ করিবেন বলিয়া তাহারা অঙ্গীকার করিলেন, মেঘ মুক্ত চন্দ্রমার ন্যায় আসার উজ্জ্বল আভাসে ভারতীয় গনের হৃদয় কার ভরিয়া গেল, তাহারা এত দিনের পর পরিত্রাণ পাবেন ভাবিয়া রসদ পূর্ণ হইলেন, ইতিমধ্যে union আদালতে একটি দেওয়ানী মামলায় বিচারকেরা সিদ্ধান্ত করিলেন যে ভারতীয় গনের বিবাহ আইন

বহুবিবাহ অটল হইলেও হিন্দু মুসলমানের সম্ভ্রান্ত সারে উহা দূষণীয় নহে, বিচারকগণ শুধু বহুবিবাহে দোষ কিত্তন করিয়ায় ক্ষান্ত হয় নাই তাহারা ভারতীয় হিন্দু মুসলমানের তাবদবিবাহ আইনের চোখে অসিদ্ধ বলিয়া রায় দিলেন, তবে কি union government এর দৃষ্টিতে ভারতীয় রমণীগণ স্বামীর ধর্মপতি নহে, তাহাদের গর্ভজাতক সন্তেনা সন্তানেরা কি আইনের তুলা দন্ডে অবৈধ সংযোগের ফল বলিয়া সমাজে হেও হইবে, হিন্দু মুসলমানের পবিত্র পরিণয় ব্যাপারে এমন জ্বালাময় কলঙ্কের প্রলেপ ঢালিয়া দিতে ইতিপূর্বে কেহই সাহসী হয় নাই ভারতীয় গনের সামাজিক আচার ব্যবহারে union কর্তৃপক্ষের ও এ হস্তক্ষেপ কেন? উল্লেখিত বিচার ফলে দক্ষিণ আফ্রিকার ভারতীয় সমাজ সংস্থা যে ঘোর অশান্তি অনর জালিয়া উঠিল সপ্ত সমুদ্রের জলেও বধি তাহা নির্বাপিত হইবে না, উনিশশ তেরো খ্রিস্টাব্দে কর্তৃপক্ষ union parliament এ বহুদিন প্রত্যাশিত নতুন bill pace করিলেন, ভারতীয় গন মুক্তি লাভের চেয়ে উৎস আশা এতদিন হৃদয়ে পোষণ করিতেছিলেন মহামতি গোখলে তাহা দিগে বুক ভরা ভরসা দিয়েছিলেন তাহার এতটুকু প্রস্তাবিত bill এ পূণ সম্ভাবনা দেখা গেল না, ইহা পূর্ব পূর্ব bill এর যত সামান্য পরিবর্তিত সংস্করণ মাত্র, নতুন শর্তের মধ্যে কেবল এতটুকু ছিল যে ভারতীয় রমণীগণ মুঞ্জকর হইতে রেহাই পাইবেন তবে তাহাদিগকে প্রতি বছর নতুন ছাড়পত্র লইতে হইবে, ভারতীয় গন কর্তৃপক্ষের আচরণে অতিমাত্র বিস্মিত হইলেন, শ্রীযুক্ত গান্ধী ভারতের শ্রীযুক্ত গোখলের নিকট তারে জিজ্ঞাসা করিলেন যে মুঞ্জকর কেবল রমণীগণের সম্বন্ধে রোহিত করিবেন বলিয়া কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতুত্তরে শ্রীযুক্ত গোখলে জানাইলেন যে সকলের সম্বন্ধেই উহা নাকচ হইবার কথা ছিল, ভারতীয় গন প্রস্তাবিত বিলের বিরুদ্ধে তুমুল আন্দোলন তুলিলেন

ও ইংল্যান্ডের সজ্জন সমাজে সকল ব্যাপার জানাইবার জন্য এক deputation পাঠাইলেন তখনো প্রতিপন্ন করিবার জন্য জেলে যাইতে প্রস্তুত হইলেন জোহান্সবার্গেও ওইরুপ আর একদল নিরুউপদ্রব প্রতিরোধী নারী নারী সংঘ গঠিত হইল নিটলের বীরবালাগণ ট্রান্সবালের সীমান্তবর্তী রাষ্ট্র পল্লী অভিমুখে অগ্রসর হইলেন, তাহারা ও স্থানে পৌঁছিবা মাত্র অনধিকার প্রবেশের অপরাধে গ্রেপ্তার হইয়া তিন মাস কঠোর কারাদণ্ড ভোগের আদেশ পাইলেন, ইহারাই কারা তীর্থের প্রথম যাত্রী অন্যদিকে জোহান্সবার্গের নিরুউপদ্রব প্রতিরোধিনি গন নিটলের উত্তর সীমায় আসিয়া নিউক্যাসল এ আসিয়া আড্ডা পাতিলেন তাহারা ওই অঞ্চলের কয়লা খানি সমূহে প্রত্যহ পরিভ্রমণ করিয়া চুক্তিবদ্ধ ভারতীয় শ্রমিকগণকে মুঙ্গোগটো করিলেন পর্যন্ত একযোগে কাজ ছাড়িবার জন্য প্রউৎসাহিত করতে লাগিলেন, দেখিতে দেখিতে চারিদিকে ধর্মঘটের ভিষান বাজিয়া উঠিল, নিটলের কয়লা খানি সমূহ দরিদ্র শ্রমজীবী দল যেন সমস্যার নতুন প্রাণ পাইলো, আবাল বৃদ্ধ বণিতা কোন অলক্ষ শক্তির ইঙ্গিতে জাতির কল্যাণ মন্দিরে

উদ্দাম কর্ম প্রবণতা নাই শ্রমিকগণ দলে দলে ধর্মঘটে যোগ দিলো, কয়লা খনির স্বত্বাধিকারী গন বিচলিত হইলেন, তাহারা তাড়াতাড়ি জওয়াবাবনে এক বৈঠকে আহ্বান করিয়া শ্রীযুক্ত গান্ধীকে তথায় উপস্থিত থাকিবার জন্য নিমন্ত্রণ পত্র পাঠাইলেন, নির্দিষ্ট দিনে শ্রীযুক্ত গান্ধী সবাই সকলের সমূক্ষে ভারতীয় গণের অনুযোগ কাহিনী বিবৃত করিয়া বলিলেন যে খুনি স্বত্বাধিকারীগণ মুঞ্জ কর বর্জনের বিরুদ্ধে দাঁড়াইয়াছেন জানিয়ায় শ্রমিক দল ধর্মঘট করিয়াছে, অতএব কর্তৃপক্ষের অঙ্গীকার অনুযায়ী মুঞ্জ কর রহিত হইলে তাহারা আবার সকার্যে নিযুক্ত হইবে, সভার অনুষ্ঠান তখন general কে মাঠ কে তারে জিজ্ঞাসা করিলেন যে শ্রীযুক্ত গান্ধী কথিত প্রতিশ্রুতি প্রদত্ত হইয়াছিল কিনা? এবার general মার্ট ও general বোথা প্রতিশ্রুতির কথা সম্পূর্ণ অস্বীকার করলেন কিন্তু mister তিনি মিটমাট এর কথাবার্তা সময় মন্ত্রিসভায় উপস্থিত ছিলেন, তাহা উড়িয়া দিতে পারিলেন না পক্ষান্তরে শ্রীযুক্ত গোখলে স্পষ্ট ভাষায় তার পাঠাইলেন যে মুঞ্জ কর বর্জনের প্রতিশ্রুতি নিশ্চয়ই প্রদত্ত হইয়াছিল যাহা এহ গোলযোগের মীমাংসা কিছুই হইল না, খনির স্বত্বাধিকারী গন মিটমাটের আশায় শ্রমিক দলের রসদ প্রথম কয়েকদিন বন্ধ করেন নাই বটে কিন্তু তাহাদিগকে কাজে লাগাইবার জন্য government র সাহায্য নানারূপ অবৈধ চাপ দিতে লাগিলেন, শ্রমিকগণ তখন দলে দলে কয়লা খনি ত্যাগ করিয়া

নিউ ক্যাসেলের সমবেত হইতে লাগিল, সে সময়ে প্রবল বর্ষা নামিয়াছে, গভীর কদমত পথে লটবহল লইয়া যাইতে শ্রমিকগণ দারুণ কষ্টে পড়িল বটে কিন্তু তাহাদের মনের বল কিছুতেই হ্রাস হইল না, এদিকে mister ক্যালেন্ডার প্রমুখ কয়েকজন কর্মঠ সঙ্গীর সাহায্যে শ্রীযুক্ত গান্ধী শ্রমিক দলের রসদ যোগাইবার ব্যবস্থা নিজের হাতে লইলেন, দেখিতে দেখিতে লেডিসনীল তথা ডান্ডি হইতে নিউ কাসাল পর্যন্ত চারিদিকে শ্রমিক দল নিউ কাসালে আসিয়া পৌঁছিল, তাহারা প্রত্যেকে এক মুষ্টি চাউল সামান্য পরিমাণ রুটি ও একটু মাত্র চিনি পাইয়া সকল অভাব ভুলিল রন্ধনের অভাব ভুলিলো hello hello বিক্রম কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো হুম বেশ চলে যাচ্ছে তারপর তোমার কি খবর বাড়ির সব ঠিক থাকে আছে তো ঠিক থাকে মোটামোটি সব ভালোই আর তোমার বাড়ির হ্যাঁ আমার বাড়ির সব ঠিক থাকে চলে যাচ্ছে তো টমি এখন কি করছো এই তো খাওয়া দাওয়া করে বসে আছি আর কি করবো ওহ তো কাজটাজ কিছু করো নাকি হুম কাজটাজ করি বলতে একটা bank খুলেছি ওহ কি bank ওই যে শাখা গুলো হয়না bank এর bank এর যে শাখা গুলো হয় ওই শাখা গুলো খুলেছি তো ওহ হ্যাঁ CSP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

কোন bank এর শাখা খুল্লা ওটা

ওহ state bank এর তারপর কোন জায়গাতে খুলেছো এই আমাদের পাড়াতেই আমাদের গ্রাম এ আরকি আমাদের থেকে তো bank অনেক দূর মোটামোটি তো আবার এখানে যদি খুলো তাহলে সেই ক্ষেত্রে একটু সুবিধা হবে গ্রাম আর লোক জন আর আমারও একটু income তা হবে তো সেই কারণে খুলে দিলাম আরকি কি হচ্ছে কি শুনতে পাচ্ছোনা hello hello পরিষ্কার আসছেনা hello hello

তো তোমার আওয়াজও তো কেটে কেটে আসছে শুনতে পাঁচ আবার হ্যাঁ বোলো আবার clear আসছে তো কি বলছিলা তো CSP যেটা করছিল ওটা ঠিকঠাক ছিল হুম হুম হুম ঠিক ঠাকিই ছিল ও তো ওটা কিরকম ল্যাব জনক আমরা বুঝতে পারছিনা তা তুমি বোলো কিরকম লাভ টাভ হবে নাকি আমি যদি খুলি আমার গ্রাম এ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

হ্যাঁ যে আমি state bank এর যদি খুলি তো কিছু তো কোথায় কি apply করতে হবে না করতে হবে তো তুমি কিছু কোথায় করেছিলে apply টা apply করেছিলাম আমাদের এখানে যে local bank আছে local যে bank আছে সেখানে আর কি

টাকার বার্ষিক আহ আহ security money হিসাবে জমা রাখলো আরকি বুঝতে পারছি ওটা একটা ওরা আমাদের গ্রাম এ কি বোলো তো আমাদের গ্রাম আর যে bank তা আছে না bank তা অনেক ধুর অনেকটা যেতে হয় মানুষকে তারপরে ওখান থেকে পয়সা তুলো তো আমি ভাবনা চিন্তা করলাম

হ্যাঁ সেটাই বলছিলাম

তো হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই খুলতে চাইছি তো তো আমি তো জানিনা নতুন তো তুমি তো খুলেছো তো সব কিছু detail বোলো মানে কিরকম কিরকম কিছু target বা কিছু থাকে নাকি ওদের না না না তেমন কোনো target নেই ওই বই করতে হয় বা বই করতে হয় আহ ধরে রাখো যে মাসে হয়তো আহ দশটা বই করলে বা যেরকম loan দিলে আহ সেই হিসাবে তুমি commision পাবে আহ বই পতি হয়তো কিছু commision percentage থাকছে বা হয়তো তোমার ওখান থেকে bank থেকে যদি লেনদেন হয় বেশি সেখান থেকে কিছু percentage থাকছে তো এটাই চলে এরকম ভাবে এটার ব্যবসা আর ব্যাবসাটা আছে লাভ যখন আছে যদি করতে পারো বা যদি লোকজনকে মানে ভরসা ডেটা পারো যে না তুমি টাকা পয়সা দিতে পারবে বা টাকা পয়সা জমা একটা ব্যবস্থা ভালো করতে পারো

হ্যাঁ হ্যাঁ সেটাই বলছিলাম যে হ্যাঁ একটা মানে খুলে দেব ওখানে আর কি bank ট্যাঙ্ক নাই এই acount করতে গেলে মানে কি কি মানে কিছু document বা কিছু লাগে নাকি এই aadhaar card voter cardbank এর aadhaar card voter card তো লাগবেই আর ওই bank এর তো একটা account তো লাগবেই যে bank এর থেকে তুমি টাকা নেবে সেই bank এর একটা account তো লাগবেই আর যাবতীয়

আর যাবতীয় দোকান বা যেখানে করবে সেখানকার আহ কাগজ পত্র তো লাগবেই হয়তো জায়গার দলিল বা দোকান এর কোনো agriment বা electric bill এর কোনো কাগজ এগুলো তো লাগবেই যে আহ কুন্ জায়গায় হচ্ছে বা কোথায় ঠিকানা এই এসব গুলোই লাগবে

যে হয়তো যে কেউ হয়তো personal loan নিলো কেউ হয়তো house loan নিলো কেউ হয়তো গাড়ির জন্য আজকাল যে bike কিনছে বা চারচাকা কিনছে তার জন্য loan নিলো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 জমানো বা টাকা তোলা আহ যারা টাকা তুলছে তো তাদের ক্ষেত্রে percentage পাও সেই ক্ষেত্রে অনেকটাই কম আর কি হ্যাঁ হ্যাঁ সেটাই তো মানে percentage কম এখন কার এখন কি চলছে ই skim কি আছে সরকার এর loan এর এখন তো loan এর skim অনেক রকমের আছে যে বললামই তোমাকে house loan আছে বাড়ির আহ মানে মেরামত করার জন্য যে loan বা বাড়ি করার জন্য যে loan সে সমস্ত loan যে তারপর আছে গাড়ির loan আছে হ্যাঁ তারপর হয়তো personal loan আছে তুমি যদি মনে করো নিজেথেকে loan নিবে সেটাও আছে তারপর হচ্ছে KCCloan যেটা কৃষান রা পাই আরকি যারা কৃষক তারা পাই আরকি তো তোমার হচ্ছে এই সমস্ত loan গুলো মানে অনেক ধরণের loan আছে আর কি হুম হুম হুম সেটাই বটে তো মানুষটাকে বোঝাতে হবে নাকি কি ভাবে loan নিতে হবে মানুষ কি গ্রামের দিকে সেরকম বোঝে না তো ওদিকে বলতে হবে যে এভাবে loan নিলে এত টাকা জমা নাই এত টাকা কম নাই তাইনা একদম একদম মানুষকে না বোঝালে বা না দিখেয়ে দিলে না বা ভালমতন ওদেরকে না বোঝালে তো বুঝবেনা না ওদের কে বোঝাতে হবে আর ওদেরকে দেখতে হবে যে ওরা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 যা বই টই update tubdate ওই সমস্তর জন্য আর একজন আছে বা দু চারজন ছেলে লাগবে আরকি একার পক্ষে bank চালানো সম্ভব না

মানুষের সুবিধা হবে মানে account তৈরির benify টা ব্যবহার করতে হবে তাই না

হ্যাঁ সেটাই বলছিলাম তো তো তুমি খুল~খুলেছো না খুলবে? না আমি খুলেনি পরামর্শ নিলা এবার তুমি আমি খুলেছি এবার কি রকম নাম খুলবো সেটাই বলছিলাম তো ওখান কে যদি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

হ্যাঁ তোমাকে তো training দেওয়া হবে তুমি যদি পরীক্ষায় pass করো তারপরে আহ এটা হবে তো আমি এইটা সবাইকে তো আর দেবে না আহ bank এর সঙ্গে যারা বিশস্ত বা bank এর যাদের যেন দেন আছে হ্যাঁ হ্যাঁ গো ঠিকই বলেছো কেননা আমাদের যখন গ্রামে অনেক জনাই apply করেছে কিন্তু দেখো কিন্তু সবকে কিন্তু দেয়নি কিন্তু দেখবে আমাদের যারা apply করে ছিল যারা অন্য team করার জন্য apply করে ছিল কিন্তু কিছু জনকে পেয়েছে মানে ওরা যারা apply করে তারা কে সবকে details পুরোটাই জানে ওদের কি বাপের করতে পারবে না পারবে চালাতে পারবে জায়গাটা ভালো হবে যে জায়গাটায় তুমি দোকানটা খুলবে সেই জায়গা কিন্তু ওই লোকজন আসবে market টা দেখতে তাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম সেইটা লোকজন দেখবে আর mein ব্যাপার হচ্ছে যে তোমার যদি মকর শহর এলাকা মানে ধরে রাখো যে কোনো আহ মোরে আহ আহ রাস্তার মোরেই যদি ভালো করতে পারো বা আহ ধরে রাখো যে খুব লোকজন আছে বা সেই রকম লোকজনের আড্ডা হয় একটা মোর typer হয় না বা হুম যেই যেই হয়তো ধরে রাখো যে হাট হচ্ছে বা যে সমস্ত এলাকায় যদি করতে পারো হয় যে আহ সপ্তাহে একদিন কি দুই দিন করে হাট হয় ওই সমস্ত জায়গায় গুলোতে তুমি যদি করতে পারো তাহলে হয়তো আহ লোকজন দেখবে চোখে পড়বে তবেই তো আসবে

হুম হুম হুম ঠিকই একদম কারণ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

যেখানে main branch আছে সেখানে দেখতে হবে মানুষের হাতে তো এখন অতো time নেই যে গ্রামের লোকজন আহ কাজ কর্ম ছেড়ে দিয়ে ওই শহরে যাবে দুটো টাকা জমা দেওয়ার জন্য বা দুটো টাকা তোলার জন্য তো কাছাকাছি হলে ভালো হয় ব্যবসাটা চলবে ভালো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 এই সব নিয়ে bank এই ছুটে bank থেকে তুলে আর সুবিধা হয় আর সব ক্ষেত্রে দিবে না কিছু কিছু বেক্তিকে দেখে PhD গুলো দেয় তাইনা

সব bank এ দেয়না বা হয়তো যেগুলো ছোট খাটো bank বা যেইগুলো একটু কম চলে সেই bank গুলোতে দেয় না bank দেখতে গেলে ধরো SBI হ্যাঁ তার পরে bank of india বলো বা panjab national bank আরো যেগুলো রাষ্ট্রীয়তো bank বড়ো বড়ো bank তারাই হয়তো দেয় বা তারাই হয়তো যেগুলো গ্রামে হয়তো গ্রামে গঞ্জে পৌঁছাতে পারে নি বা গ্রামে হয় তো ও গ্রামের দিকে হয়তো উম ওরা branch খুলতে পারেনি তো~সে তারা হয়তো আহ মানে এই শাখা গুলো আরকি দেয় তারাই দেয় দেখছি হ্যাঁ একটা কারণ থাকে কেননা যদি TFTD ওরা যদি না করা হয় তাহলে কিন্তু আমাদের যে bank এর শাখা গুলো নাই যে main main bank এর যে শাখা আছে তাদের উপর কিন্তু প্রচন্ড চাপ পরে যাই কিন্তু ভিড় করে দেয় এবার শাখা গোলা যে হয়ে যাওয়ার কারণে বেশিরভাগ এখন ভিড় হয় না অনেকটাই কমে গেছে হুম হুম হুম শাখা হওয়া তে তো কম হয় ওখানে load তা কম পরে ভিড় কম হয় আর শাখা গুলোতে এখন হ্যাঁ মানে শাখা গুলাতেও ভালো ব্যবসা হয় শাখা গুলোতেও ভালো ভিড় হয় কারণ যতো রকমের কাজ এখন সব শাখা থেকেই তো হচ্ছে যতো বলো বা যতো pass বই cheque cheque এর আহ সুবিধা net banking, mobile banking এগুলা সব তো এখন শাখা থেকেই করা যায় main branch এ না গেলেও হয়

কেননা ওদের খেটে খাওয়া মানুষ রকম তো পয়সা দেবার সামর্থ সেরকম নাই উম হুম হুম একদমি ঠিকি আছে ওই রকম তো হবেই আর zero account এর করতে পারলে তো সুবিধা না কারণ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 হ্যাঁ আমি সেটই বলছিলাম তোমাকে যে zero account এ যদি করি তো সবচেয়ে ভালো হবেনা কেন না ধরো গ্রামের দিকে করবো আর গ্রামে তো তুমি জানোই সব খেতে খাওয়া মানুষ সবাই তো জমাতে পারবেনা zero account এ করলে কিন্তু প্রত্যেকটাই দেখতে সেখানে account করতে পারবে ওটা সবচেয়ে ভালো হবে সেই ঠিকই করা যাবে আচ্ছা ঠিক আছে চলো আজকে রাখি তোমাকে আহ কোনো এক সময় phone করবো হ্যাঁ

Hello কেমন আছো? আমিও খুব ভালো আছি, কী করছো এখন?

তা ঠিক মানে চাকরি বাকরির যা অবস্থা সরকারি চাকরি পাওয়াটা একটা চাপের ব্যাপার এখন সেটা না দেখো যারা পাবার তারা পাচ্ছেই কিন্তু এবার আহ সিট্ তো খালিও হতে হবে না, সিট্ খালি না হলে মানে মানুষ কে কি ভাবে নেবে হ্যাঁ সেই টাই কথা মানে চাকরি বাকরির আহ ক্ষেত্রেও source অনেকের চাকরিতে ঢুকেছে, এবার আজকে দেখছি তিনজনকে বরখাস্ত করা হয়েছে তো এইটাই ultimately মানে যে আজকে দেখছিলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি ছিলো মানিক ব্যানার্জি ওনাকেও তো গ্রেপ্তার করা হয়েছে, মানে কোর্টে কেশ চলছিলো ওনাকে এখন উম মানে ব্যাঙ্কশাল কোর্টে ওনাকে বাজেয়াপ্ত করা হয়েছে তো উনি বলছে আমাকে যা শাস্তি দেবার দিন আমার ছেলে বউ কে ছেড়ে দিন ভাবো একটা শিক্ষা বিদ তিনি মানে একটা শিক্ষার প্রতিনিধি তিনি এই মানে মানে এই সব করেছে

আমি এই একটা ছোট খাটো আর কি কাজ সরকারি চাকরির preparation আমি উম তিন বছর আগেই ছেড়ে দিয়েছি, আমিও পড়তাম সরকারি চাকরির জন্য but যখন আমি বুঝে গেছি যে এইটার পিছনে পড়ে থাকা মানে হচ্ছে তোমার মানে কি বলবো অর্জুন কাপুরের সিনেমা hit করানোর মতো একটা ব্যাপার বা মানে বনি superstar হবার মতো একটা ব্যাপার, তো তখন আমি ছেড়ে দিয়েছি

হ্যাঁ এখন তো মানে দুজনেরই income প্রয়োজন না সেইটাই ভালোই তুমি তোমার husband কে in future help করতে পারবে financially সেইটাই ভালো একদিকে ভালো আর recently আমি একটা জিনিস দেখছিলাম মানে এইযো মানে বলবো কি না ভাবছি মানে কথায় কথায় উঠে আসলো কথাটা মানে এই যো GST এর যে আঠেরো percent করে GST নিচ্ছে না?